equal to zero তুমি এখান থেকে এটা বলতে পারো Hello কামাল?

এই তো বাড়িতে বসে আছি, তুই কি করছিস? এই আমি তো একটু বেড়াতে এসেছি মামার বাড়ি। তাই মামার বাড়িতেই আছি। হম ভালো আছিস তো?

হ্যাঁ তার জন্যই তো আমি ফোন করলাম তোকে তুই কবে থেকে school আসছিস না। দেখি কি হলো আবার ছেলেটার তাই জন্য তোকে ফোন করলাম। হ্যাঁ এখন বেড়াতে এসেছি তার জন্যই যাওয়া যায় না। ওহ তো বাড়ির সব ভালো আছে তো?

সেইটো তো কবে গিয়েছিস তুই মামার বাড়ি? এই মোটামুটি এখন তোমার আহ দশ দিন দশ দিন মতো হলো। তো এখন আসবিনা তুই? সামনে যে পরীক্ষা রে।

Project কবে দিলো project? এই দিয়েছে কালকে দিয়েছে ইতিহাসের দিয়েছে। মানে সব আজকে দিবে দুটোর দিবে আজকে। কালকে দিয়েছে একটা? হ্যাঁ কালকে ইতিহাসের টা দিয়েছে। তোর কাছে আছে তো project গুলো? হ্যাঁ আমার কাছে আছে তাহলে xerox দিয়েছিলো xerox করিয়ে নিয়ে নিয়েছি আমি। ও আচ্ছা করতে হবে দেখা যায় আমি তো এখন ভাবছিলাম যে এখন দশ আরো আরো দশ বারো দিন যাবো না। এখন বলছে project project গুলো তো আবার লিখতে হবে। দশ দশ এগারো পাতা আছে। দশ এগারো পাতাটা বড় কথা নয় কিন্তু লিখতে তো হবে। দশ এগারো পাতাতো একদিনে অসুবিধা হয়ে যায়। দেখা হবে কিন্তু দেখ এক খান তো আর subject নয় অতগুলো subject যখন একবারে দিয়ে দেবে, হ্যাঁ তখন মুশকিল হয়ে যাবে তখন। আর এটা তো project যে যেমন তেমন করে লিখে দিলাম থাগ গা কোনো ব্যাপার নাই। সেরম তো হবে না ভালো করে লিখতে

জীবনে আর কিছুই করতে পারলাম না school শ্রেণী এরম করতে করতেই শেষ। School এ আসি নাকি school এ খালি যাই হচ্ছে তখন তো আর আর দু বছর পর তো আর দেখায় পাবো না তোদের সাথে।

এখন ভালো লাগে না আমাদিগের তখন school এ পড়বো না এই করবো না তখন বলবো school school কেন এখন ভাললাগবে না পরে তখন হ্যাঁ ওটা ধর মনে ভালো লাগার মতো কিন্তু ধর যদি আবার তখন থেকে দু দিন যাই তখন আবার ভালো লাগবে না এক সপ্তায় গিয়ে।

একটা হচ্ছে স্মৃতির মতো ধর।

হ্যাঁ আগে তো eight এ যা enjoy করেছি বলতো? অনুষ্ঠান ছিল তখন সেই সরস্বতী পুজোয় কি করেছিলাম বলতো আমরা?

হ্যাঁ এখন ধরলে আসতে আসতে বড় হচ্ছি তো আর আসতে আসতে enjoy তো হারিয়ে ফেলছি আমরা।

মানে ছোট ছিলাম তখন কত enjoy হতো বলতো একসাথে একসাথে খেতাম ই করতাম। হ্যাঁ eight nine টা তো ten থেকে যখন nine থেকে যখন পড়ছি তখন থেকে তো দেখ lockdown এর জন্য আর school ই যেতে পারিনি। তখন থেকে তো কত চলেই গেলো

হ্যাঁ খাওয়াদাওয়া করলাম এখনই নিয়ে এলাম বাইরে দিয়ে আমি ভাবলাম তোকে একবার ফোন করি। বুঝলি private এ পরীক্ষা আছে তো রে। পরীক্ষা আছে?

আর তো আমি তো আমি এসেই বেকার হয়ে গেছি। এখন বেড়াতে এসেও সুখ পাচ্ছি না। আর তখন বেরাতে যাওয়ার time পাবো না আবার। হ্যাঁ তখন তো আবার সামনে তো আর দু তিন মাস পর তো পরীক্ষা আছে জানো?

বেড়াতে যাওয়া যেটা বাচ্চা বেলা ওই ছোট বেলায় করেছি ওগুলোই শেষ বার এখন আর বেড়াতে যাওয়া যাবে না।

উচ্চমাধ্যমিক পর্যন্ত ধর তোর পড়াশোনাতেই শেষ। তারপর তো আবার সেই কলেজে ভর্তি হবো পড়াশোনা করবো। তখন দেখ দুটো কাজ তো কিছু করতে হবে না হলে তো আর চলা যাবে না তখন। হ্যাঁ তখন তো আর কলেজে না পড়তেও পারে কেউ পড়া ছেড়ে দিতেও পারে উচ্চমাধ্যমিক টা দিয়ে। সবার সাথে তো দেখা না হতেও পারে। ওটাই তো বলছি যে সবার সাথে পাবনা কারণ সবার টাকা পয়সার তো problem হতে পারে পড়াশোনা না করতেও পারে। সবার সাথে আর দেখা পাবো না মানে ধর এটাই শেষ। বেড়াতে যাওয়া তো আমাদেরও তো বুঝতে পারছিস কত চাপ ছিল একদিন তখন।

চাপ না থাকতেও চাপ চলে আসবে যে হ্যাঁ কাজ করতে হবে কিছু করতে হবে এইরকম ভাবনা চলে আসবে তো তখন আর বেড়াতে যেতে পাবো? তখন তো কাজ শুধু কাজ করতে হবে। কাজ না করলে তো হবে না। বেকার বাড়িতে

ওটাই তো বলছি। মানে আমাদের বেড়াতে যাওয়াটা এমনি হয়ে এসেছে যে বাচ্চা কাল যখন কেটে গেছে তখন বেড়াতে যাওয়ার হ্যাঁ আগে যা যেতাম তখন একটা মনে তখন আনন্দ থাকতো। সেটা তো বটে আর এখন তো বেড়াতে গিয়ে মানে tuition তে কোন project দিলো? কোন কোন note টা দিলো? school এ কোন project দিলো? কবে exam? এগুলো মানে এগুলোই ভাবনা চিন্তা করতে করতে বেড়াতে যাওয়া আর হ্যাঁ তাই তো তাপস তো পড়াশোনা ছেড়েই দিলো। কে? তাপস পড়াশোনা তো ছেড়েই দিলো ও তো বাইরে আছে চেন্নাই আছে কাজ করছে। পড়াশোনা তো ছেড়ে কি বলবো? ও তো ধর পড়াশোনাতেও মন ছিলই না। ভালোই করেছে এখন থেকেই ও এখন শুরু করে দিয়েছে ও যদি পড়াশোনা করতো পড়াশোনা তো করতোই না time টাই ওর নষ্ট হতো। ভালো হয়েছে বাইরে কাজ করছে ভালোই হয়েছে। এটা ভালো করেছে ও একদিক থেকে। আমরা এইতো দেখি কত দূর কি হয়েছে? তারপর আমরা যদি হয় তাহলে আমাদেরকেও যেতে হবে তাছাড়া উপায় নেই। আমাদের এখন একটু সময় লাগবে কারণ দেখ ওর ধর শরীর একটু বড়োসরোই ছিল তার জন্য আর কোনো অসুবিধা হয় নি। আমাদের তো অবস্থা দেখতেই পারছিস রোগ পাতলা হয়ে আছি দিনদিন। আমরা কি করে গিয়ে কাজ করবো? এখন তো সময় লাগবে আমাদেরকে।

হ্যাঁ তখন ধর যেগুলো সব পড়াশোনা করেই অনেকজন বসে আছে। সরকারি চাকরি তো আমাদের আশা ছেড়েই দে। কোনো তো ই নাই ভরসাই নেই সরকারি। বুঝলিতো? ওই ভরসাতে যদি থাকি তো ধর ওই ভরসায় থাকতে তো ধরলে, যত রকম পরীক্ষা আছে সব পরীক্ষা তেই first হয়ে আসতে হবে তবে ওই চাকরি। তাও কি বলে? মানে টাকা লাগবে তাও। হ্যাঁ তুই একটা যদি ভালো সরকারি চাকরি বাকরি করতে গেলে টাকা লাগে। টাকা না হলে হবে না। সেই গরিব যে গরিবদের কিন্তু চাকরি তো হবেই না। যে লোকের টাকা পয়সা নেই, টাকার জন্য বেকার

তার জন্যই তো অনেকজন ছেড়ে দিচ্ছে আর যার একটুখানি দেখছে যে, হ্যাঁ কিছু যদি করা যায় শুধু তারা পড়াশোনা এখনো চালিয়ে যাচ্ছে।

আমরা ধরলে গ্রাডুয়েশন complete করে আমরাও কি করবো? একটা কোনো কাজে লেগে পড়বো। এখনকার তো সব বুঝতেই পারছিস সময় না হতেই বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেকেরেই তো বিয়ে করে নিয়েছে। যারা আমাদের মতন বয়স তারা তো অনেকেই বিয়ে করে নিয়েছে। বয়স বলতে আমাদের থেকে একটু বয়স ওদের বেশি হয়ে গেছে। height এ আমাদের থেকে এখন আমরা height এই বেড়ে গেছি রে আর কোনো কিছু তেই বারিনি।

বিমান তো শুনলাম বিয়ে করে নিয়েছে। হ্যাঁ বিমান তো বিয়ে করে নিয়েছে এই তো করলো বিয়ে। এখন বাড়ি থেকে কোথাও যাচ্ছে না। এখন যাচ্ছে না দাঁড়াও কয়েকদিন তারপরে।

মানে একটু হাতে টাকাটা আছে বলে বসে আছে। একটু টাকাটা শেষ হতে দাও।

তখন বাড়িতে উহা বাড়ি ভুলে যাবে যে বাড়ি কোন দিকে আমার? হ্যাঁ এখন ভালো লাগছে এখন বসে বসে খেতে। সেটাই তো ভাবছি যে হ্যাঁ উম গ্রাডুয়েশন টা complete করে কোনো একটা কাজ তো দেখতেই হবে নাহলে তো